আমরা তো কার্বন ডাই অক্সাইডটা দিই আমরা বাইরের দিকে দি তো সেই জিনিসটাও তো মানে কোথায় যাবে তাহলে ভেবেছিস কখনো?

আহ hospital এ তোর ইয়ে করেনা একটা mask দিয়ে দেয়না অক্সিজেনের জন্য ওরকম সবাই গলায় individual ভাবে নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে। তো দেখ সেখানেও কিন্তু অক্সিজেনটা কি বলতো ওখানে nature fresh হাওয়াটা বা অক্সিজেনটা সেটা তোর আহ মানে ধর ভরা থাকে হ্যাঁ কৃত্রিম উপায়ে,

জিনিসটা সেটা তো পুরুপুরিই মিটে যাবে আর প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়বে ওই যে কৃত্রিম হওয়াটা ভরবে সেইটার জন্যও মানুষ বাঁচবে না, এমন একটা দিন চলে আসবে দেখবি। এটাতো স্বাভাবিক এসব আটকানোর জন্য প্রথমে যেটা করতে হবে, গাছ তো কাটছো যে level এ তুমি গাছ কাটছো, সেই level এ তুমি গাছ লাগাও,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

বলা খুব সহজ রে করাটা অতটা কিন্তু সহজ নয়। আর তুই তো জানিস, এইরকমই normally তুই তো আমার বাড়ি এসেছিস, আমার বাড়ির গাছগুলো দেখেছিস সব তো আমার বাবা থেকে বলতে গেলে আমার মা থেকে আমি থেকে আমরা গাছের প্রতি হ্যাঁ অনেকটা সখিন,

স্বাভাবিক দেখ ওই জন্য তোদের অত হাওয়া-টাওয়া নিয়ে গরম কালে অতটা অসুবিধা হয় না এত হাওয়া দেয় ই দেয়, তো তোদের অসুবিধা হয় না সেরকমই তুমি গাছ কাটছো কাটো,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

সেটাই এবার কি বলতো তুই যেটা বললি যে গাছ কাটলে অন্য জায়গায় গাছ লাগাও তো গাছটা লাগাবে কোথায় প্রত্যেকটা জায়গাতেই তো তারা বাড়ি করে ফেলছে সেটা ধর ভাড়া দেওয়ার জন্য হোক,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 আমার আরো দুটো জায়গায় আমার বাড়ি করে বা flat করে তো সেটা তো আমার লাভ নেই না। টাকা টাকা করতে করতেই মানুষ শেষ হয়ে যাবে একদিন জানিস তো। তোর তুই ধর তোর বাড়িতেও তো গাছ আছে তাই না? হ্যাঁ আমার বাড়িতেও গাছ আছে, উম ছাদে লাগানো আছে আমাদের তো এদিকে আর বাগান নেই তো ছাদের টবে ছোট ছোট গাছগুলো লাগানো আছে। সেটা সেটাই সেগুলো দেখিস ভালোভাবে জল টল দিস তো বাঁচিয়ে রাখার চেষ্টা করিস আমার গাছ যদি মারা যায় বা গাছ যদি শুকিয়ে যায় না আমার মানে অনেকটা বেশি খারাপ লাগে এই জিনিশ গুলো।

জীবন থাকে তো আমি সেটা অনুভব করি হালকা হলেও যে না গাছটা বেঁচে আছে মানে সে নিশ্বাস নিচ্ছে ভাই, সেটা হয়তো চোখে দেখতে পারছি না কিন্তু না সে নিচ্ছে তার মতো করে, হ্যাঁ obviously নিচ্ছে না হলে, ও ও তাহলে ও তাহলে আহ অক্সিজেনটা দিচ্ছে কি করে, ও তো কার্বন ডাই-অক্সাইডটা নিচ্ছে দিয়ে অক্সিজেনটা ছাড়ছে নিঃশ্বাস তো নিচ্ছে,

সেটাই সেটাই সেটাই কারণ দেখতে পাস কখনো যে plastic টা বেড়ে গেছে হ্যাঁ মানে plastic টা মানে ধর নিঃশ্বাস পেয়ে বেড়ে গেছে এরকম তো হয় না বা একটা গাছ কেটে ফেললি সে গাছটা তখন কেন বাড়ে না?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 আমাদেরকেও তাদের জন্য যোগানটা দিয়ে দিতে হবে এবং সেগুলোকে কেটে মেরে ফেললে, ভাই আমাদেরকে যদি কেউ মেরে ফেলে তো আমাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হবে তো তাদেরকেও হতে হয় এটা বুঝতে হবে অনুভব করতে হবে তাই না? একদম গাছদেরকেও ভালবাসতে হবে, যত্ন নিতে হবে ঠিক time এ খেতে দিতে হবে। সেটাই সেটাই, মানুষ কি বলতো নিজের পেট চালানো নিয়ে গরজ নিজে খেয়ে নিল ব্যাস, এরকম একটা ব্যাপার। সেটা করলে তো হবে না সব pollution যদি কমাতে চাই pollution কমাতে যদি চাই, শরীর যদি সুস্থ রাখতে চায় মানুষকে তাহলে একজনের করে কিছু হবে না জানিস তো সবাইকে একসাথে উদ্যোগ নিতে হবে।

অনেক এরকম জায়গাটা আছে যেটা তোর মানে গাছ অনেক লাগানো আছে হ্যাঁ তো সেগুলো সেই দেশগুলো আমাকে ভালোও লাগে বা সেই জায়গাগুলো আমাকে অনেকটা ভালো লাগে, হ্যাঁ মানে সুন্দরবন জায়গাটা কি বলতো, পুরোপুরি জল আবার মানে গাছ তো এই যে এই জিনিসগুলো আমাকে অনেকটা সুন্দর লাগে, সে জায়গা গুলো ঘুরে আসতে বেড়াতে হ্যাঁ দেখবি আমি তোর সঙ্গেও বলেছি যখনই যাব কোন একটা জলের জায়গা, গাছ লাগানো থাকবে শান্ত পরিবেশ থাকবে আর গাছ থাকলে কি বলতো একটা শান্ত পরিবেশটাও অনেক পায়। একদম একদম, গাছ থাকলে খুব শান্ত পরিবেশ পাওয়া যায় তোর কোন কিছু মানে,

সেটাই আবার কি বলতো, যারা nature lover আছে দেখবি তারা অনেক তো সমর্থন করে আবার nature টাকে নিয়ে আবার মানুষ কে দেখবি অনেক বুঝাই তো অনেক মানে সেইদিকে মানে একটা সে বলে না, Nature নিয়ে একটা অভ্যাস আছে তো সেখানকার মানুষজন তারা গাছ লাগায় গাছ নিইয়ে তারা সতর্ক করে তো এই জিনিসগুলো মানুষের কাছে সতর্ক করলেও কি বলতো? তারা নেয় না সেভাবে, কারণ মানুষ এখন একটাই পড়ে আছে, যে ভাই নিজের পেটটা চালাতে হবে তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে তুই দেখ না গনপুরের জঙ্গল টা আগে কত ঘন ছিল বলতো। সেটাই সেটাই গনপুরের অনেকটা এখন আমি এখন আর যাইনি সেভাবে, কিন্তু কি বলতো অনেকটা গাছ কেটে দিয়েছে তাই না? সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে গনপুরের জঙ্গলটা তে আমি শুনেছি তো তোর দিনের বেলায় মানুষ যেতে ভয় করত মানে এতটা একদম মানে ভয়ংকর type ছিল এত গাছ ছিল এত জিনিস ছিল। হ্যাঁ দিনের বেলায় ভয় করতো তারপর রাতে যদি যেত কেউ যদি সোনাদানা পড়তো না, ওগুলো খুলে দিত ওখানে রীতিমতো ডাকাতি করা হতো murder করা হতো, এরকম ব্যাপার ছিল জানিস? এখন জঙ্গলটাতে কিছুই মনে হয় না। সেটাই সেটাই। কি বলতো মানে এই যে গাছ কাটা দিক থেকে গাছ কেটে দিচ্ছে মানুষ হ্যাঁ তো তারা মানে আগেকার জিনিস কি বলতো? আগে যদি প্রত্যেকটা মানুষ বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত, তারা গাছের ওপরে চেপে আনন্দ করতো গাছ থেকে লাফাতো, পুকুরের পাশেপাসে অনেক গাছ থাকতো এখনকার পুকুরের পা পুকুরের জল তো সেই নোংরা চান করার মতো না, গাছ ও পুকুরের পাড়ে কিন্তু এখন আর এক একটাও দেখতে পাবি না দেখতে পাস? না বড় বড় গাছ তো দেখতেই পায় না, আমি মা বাবা কে বলতে শুনতাম বট গাছে বেশি অক্সিজেন দেয়, বট গাছ ই তো না এখন। সেটাই, আমাদের গ্রামে কি বলতো মানে বট গাছের যে আবির্ভাবটা সেটা একটু বেশি ছিল ঠিক আছে মানে বটগাছটা কম বেশি থাকতো সেই কারণে অনেক এরকম পশুগুলো ধর অনেক থাকতো হ্যাঁ মুরগি, সে ঘাস টাস গুলো খেয়ে এখন তো ঘাস গুলো আমাদের ওইদিকে কমে গেছে মানে ধর বাড়ি করে নিচ্ছে তো ঘাস গুলো জন্মাবে কোথায় মাঠও তো অনেক দূরে পড়ে যাচ্ছে আর বট গাছ একদম নেই মানে ছাগলের জন্য যে খাবার হতো বট গাছের যে পাতাটা তা সেটাও মানে বটগাছ মানে ছাগল তো taste ই ভুলে গেছে যে বট গাছের পাতার মানে taste টা কিরকম, হ্যাঁ রে আর তারপর দেখ এখন হাঁস, মুরগি, ছাগল বেশি দেখাই যায় না।

পশু দিক থেকে বল বা তুই মানুষ দিক থেকে বল তো আস্তে আস্তে দেখবি নিঃস্ব হয়ে যাবে সব জিনিস।

হ্যাঁরে আমাদের ঐদিকটাতে ভেড়া মানে দু চারজন মত অনেক ভেড়া প্রায় চল্লিশ পঞ্চাশ টার মতো ভেরা তোর পুষতো হ্যাঁ but এখন তো আমি ভেড়াই দেখিনি, আমি সেটাও লক্ষ্য করিনি রে আমি গ্রাম তো এমনিতে কম যায় ধর, But তুই বললি সেটা ভালো মনে পড়লো, ভেড়া দেখতেই পায় না কেন কে জানে। ভেড়া দেখা যায় না মানে কি, আস্তে আস্তে সব কিছু জানিস তো vanish হয়ে যাচ্ছে। একদম একদম ঠিকই বলেছিস এই but আমরা হয়তো তুই আমি যেমন আলোচনা করছি না এরকম একটা যদি group ভালো থাকে আমাদের যে না চল একটু হলেও সমাজসেবা, সমাজসেবার দিকে যাব বা গাছ প্রাকৃতিক দিকে যাব হ্যাঁ প্রত্যেকটা জিনিস মানুষকে আহ আলোচনা করব দেখ ভাই সবাই বুঝবে না কিন্তু দশটা মানুষের মধ্যে যদি দুটো মানুষ কেও পাই না, তো আমরা একটু হলেও বেশি দিন বাঁচাতে পারব এই পৃথিবীটাকে না হলে কিন্তু দেখ আমাদের বাঁচবে না হ্যাঁ তাহলে একটা কাজ কর না আমরা বন্ধু-বান্ধবীরা মিলে একটা group করি দিয়ে দেখ তেমন তো কিছু করতে পারবো না কিন্তু আমরা ফাঁকা ফাঁকা জায়গাতে তো গাছ লাগাতে পারবো। সেটাই ঠিকই বলেছিস মানে group টা বানালে কি বলতো মানে আমরা আমাদের তো কমবেশি ধর অনেক friend আছে তোর ও friend গুলোকে বললি যেগুলোকে ধর আমি চিনি না বা আমার friend গুলোকে বললাম group এর মধ্যে রাখলাম তাদেরকে নিয়ে বললাম যে, দেখো আমরা পড়াশোনা করছি কিন্তু কাজে ব্যস্ত আছি ঠিক আছে কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ টাকে নিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ এর ওপরে আমরা পুরো মানে একদম সতর্ক থাকবো সচেতন থাকবো, প্রাকৃতিক জিনিস থেকে pollution দিক থেকে আমরা কমানোর চেষ্টা করব সেটা হ্যাঁ একাই পারবোনা, একদিনে হবেনা সেটা দশ জন লাগবে দশ মাস লাগবে তো সেই জিনিস টাকে একটু time এর মধ্যে দিয়ে, গাছ লাগাবো আমরা পারলে অনেকজন তো এরকম আছে না দেখবি অনেক social media তে দেখতে পাবি গাছ লাগিয়ে দিচ্ছে post তো এই জিনিসগুলো আমরা করলেও কিন্তু পারি কি বলিস আমাদের দেখ nature টাও ভালো হবে মানুষের চিন্তা ভাবনা টাও অনেক ভালো হবে, হ্যাঁ ওটাই তো বলছি, কিন্তু আমাদের মত কি সবাই ভাবে আর বল? হ্যাঁ ভাবে না কিন্তু তাদেরকে ভাবতে যদি আমরা মানে কি বলতো? ভাবতে যদি তাদেরকে চাই হ্যাঁ যে ভাবাতে চাই তাদেরকে তাহলে কিন্তু তাদেরকে নিয়ে ভাবাতে পারি এবার দেখ সবাই বুঝবে না কিছু কিছু মানুষ তো বুঝবে তো তাদেরকে নিয়ে এগোবে।

সেটাই সেটাই এবার দেখ কোন জিনিস শুরু করতে গেলে তার আগে মানে ধর একটু আলোচনা করে নেওয়াটা ভালো তো সেই হিসেবে তোর সঙ্গে ধর একটু আলোচনা করলাম আর তোর সঙ্গে ধর আমাদের যে conversation টুকুনই হয়, অনেক আমাদের ভালই হয়, তুই তো জানিস মানে যে কোন জিনিস আলতু ফালতু নিয়ে না তো সেই হিসেবে সেই দিকটা তো আমাদের ভালো একটা point না? হ্যাঁ সেটা তো ভালো হয় বটে, তারপরে তোর আহ শুধু উম গাছ লাগালে হবে না, জানিস তো পুকুর টুকুর মানে সব কিছুই দেখতে হবে। হ্যাঁ তো দেখে নেব, তোর পুকুরটা তো ধর সেই ভাবে সম্ভব না হলেও গাছগুলোর দিক থেকে pollution এর দিক থেকে আমরা ধর আহ সবাই মিলে যদি একটা notice করি,

তা আমরা কিন্তু এভাবে চাইলে এগোতে পারবো, এবার পুকুরের দিকটা কি বলতে হ্যাঁ পুকুরের জল গুলো যেটা সেগুলো চেষ্টা করবো যে যে পুকুর গুলো একদম নোংরা সেখান থেকে মশা জন্মাচ্ছে বা খারাপ কিছু ধর জন্মাচ্ছে তো সেখানে, জলটা যেমন করে বাহিত করে নতুন জল দেওয়ার চেষ্টা করব যদি আমরা সেভাবে পারি আমাদের যে দেখি না অনেক সমাজ থেকে বা দিক থেকে অনেক জন মানুষ help করছে সেটা ধর social media তে আমরা একটা group খুললাম, কিছু কিছু মানুষ চাইলে মানে ধর মানে আমাদের আহ মানে মানুষের জন্য কিছু করতে পারে বা চায় তো তারা যদি একটা করে donation দেয় বা দশ টাকা করে দেয় তো আমাদের পক্ষে অনেক helpful হবে না?

সেটাই সেটাই আর তারপরে এখন তো সব social media র যুগ। সেটাই সেটাই আবার একটা জিনিস লক্ষ্য করেছিস, আহ পাখিগুলো কেন হয়ে গেছে বলতো এই যে mobile এর radiation টা এটা কিন্তু একটা বহুৎ আমাদের আবির্ভাব ফেলছে তাই না? একদম, five G বেরোনোর পর থেকে পাখি দেখা যায় না। একদম একদম এটা নিয়েও দেখ আমাদের মানে bollywood industry এতোটা মানে ধর আহ উন্নতির দিকে ঠিক আছে কমবেশি কারণ এটা নিয়েও একটা movie তৈরি হয়ে গেছে সেই আক্সাই কুমারের তুই দেখেছিস নাকি জানি না তুই তো আবার কম দেখিস movie তো দেখেছিস?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনেছি আমি দেখিনি আমি চিঠি, আমি রাজনিকান্তের টা দেখেছি।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

কিন্তু কমাতে হবে use টা কমাতে হবে। যার কাছে দশ টা phone আছে পাঁচটা phone আছে সেখানে একটা phone use করলে একটু হলেও তো কমবে না, এভাবে যদি আমাদের একশো কোটি ধর মানুষ আছে তো সেখানে ধর যদি নব্বই কোটি ধর আশি কোটি তো আমাদের phone হয়ে যাবে না কুরি কোটি তো কমে যাবে না?

হম একদম একটু কমাতে হবে, সবকিছু জিনিসই জানিস তো আমরা এখন escape করি ওই escape জিনিসটা কমিয়ে তোর একটু medium এ আনতে হবে, সেটাই সেটাই একদম একদম একদম ঠিকই বলেছিস অনেক excess হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো। হম সবকিছুই excess দেখ আমরা phone use করি excess use করি এমন ধর হয়তো দরকার নাই ফাঁকা time এ আছি ঠিক আছে ফাঁকা time এ আছি তখন হয়তো একটু গাছ লাগলাম একটু বই পড়লাম একটু মা বাবার সাথে থাকলাম না phone what's app facebook

সেটাই সেটায় মানে আগে তো দেখতিই কেমন কি বলতো যে কত জরিবুটি যেটাকে বলে মানে গাছ থেকে যে ঔষধ গুলো তৈরি হওয়া, কত তৈরি হতো আগে এখন তো গাছই নেই তো তৈরি হবে কোথা থেকে বল? একদম। অনেক এরকম তোর ছিল যে গাছ থেকে তোর অনেক ঔষধ তৈরি হতো, সে ঔষধ গুলো খেলে বা ধর কাটাকুটিতে লাগালে ভালো হয়ে যেত তৎক্ষণাৎ এই যে জিনিসগুলো কিন্তু পুরোপুরি রীতি গুলো উঠে গেছে, তাই না? হ্যাঁরে এখন সবকিছু হয়ছে তোকে বলেছিলাম সেদিন সব কিছুই ভেজাল সবকিছুই unpure pure জিনিসটা এখন কিছুই নেই।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 পুরো কি বলতো world টা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, কোন একটা ভুলের কারণে হ্যাঁ বা কোন একটা জিনিসের কারণে মানে এতটা technology useful হয়ে গেছে, এতটা মানে ব্যবহার যোগ্য হয়ে গেছে, যে মানুষ আর কিছু চাইছে না, এসব জিনিস গুলো ভুলেই গেছে তাই না? না সবকিছুই তে তো ও তোর আহ sound pollution বাড়ছে water pollution বাড়ছে land pollution বাড়ছে সবকিছুই বাড়ছে। সেটাই সেটাই আবার কি বলতো এখন তো দেখবি প্রত্যেকটা বাড়িতে এখন wifi হয়ে গেছে তো এত radiation আসলে পাখি গুলো আর কি করে বেচেঁ থাকবে কোন দিক থেকে বেঁচে থাকবে তুই বুঝতে পারছিস কিছু? আমার দেখ মাথায় কিছু ঢুকছে না যে, তাহলে বেঁচে থাকা টা স্বাভাবিক তো কোনদিনই হতে পারে না এতো radiation আসলে। না দেখবি আমি কি বললাম তোকে দেখবি এমন একটা যুগ আসবে আহ তোকে হয়তো অক্সিজেন cylinder নিয়ে ঘুরে বেড়াতে হবে বা একটা ছোট্ট গাছ লাগিয়ে দেখবি ফেসবুকে দেখিয়েছিল,

সেটাই তো রে আর মানে এখন গরম টাও মানে এখন কার গরম কালে কতটা গরম টা বেড়ে যাচ্ছে বলতো এই যে এই উম pollution আবার বৃষ্টি টাও দেখতে পাচ্ছিস? বৃষ্টি বর্ষাতেও হচ্ছে না, হচ্ছে সেভাবে?

গাছ যদি কেটেই ফেলে এভাবে তাহলে কি বৃষ্টি হবে।

এখনকার তো আবার বর্ষাকালে তোর বৃষ্টি হয় না, গরম কালে গরম হয় না শীতকালে শীত হয় না, এরকম একটা ব্যাপার মানে যে মৌসামটা ছিল বা যে আমাদের আগে আমরা শুনেছি যে শীতকালে শীত হয়ে বর্ষাকালে বর্ষা হয়, গ্রীষ্মকালে গরম হয়, তো এই জিনিসগুলো কিন্তু এখন তুই দেখতেই পাবি না, না গ্রীষ্মকালে এখন গরম হচ্ছে না others কোন জিনিসে কিছু হচ্ছে। যখন গরম পড়ছে প্রচন্ড গরম পরছে মানুষ মানে নিতে পারছে না গরমটা আসপুসশ্বাসফুস লাগছে আর যখন শীত পড়ছে এতই শীত পড়ছে যে মানুষ উঠে নিতে পারছে। না। সেটায়। আভিভাব গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং ধর এবার পৃথিবী ধর ধ্বংসের দিকে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর আহ মানে এখন যুগটা কি বলতো সে বলছে কলি যুগ না কি, তো যাই হোক আস্তে আস্তে আরো যে কি যুগ গুলো আসবে, আর কিভাবে মানুষ বেঁচে থাকবে আমি সেটাই ভাবি মাঝেমধ্যে। সেটাইরে দেখ এত pollution র জন্য যারা new born baby থাকে তাদের মধ্যেও অসুখ দেখা যায় তারাও অসুস্থ পড়ে যায়। হ্যাঁরে এখন কার বাচ্চাগুলো দেখবি মানে হতে হতেই তোর মানে একদম এমন অবস্থা মানে শরীর খারাপ পেট থেকে বেরিয়েছে মানে শরীর খারাপ start হয়ে গেছে। বা তার পেটের সমস্যা বা কিছু সমস্যা একটা সমস্যা আগেকার মানুষ এখন তো দেখ ডাক্তার দ্বারা মানে বাচ্চা তৈরি মানে আসছে ধর হ্যাঁ পেট থেকে বার হচ্ছে তো সেই দিকটা আগে তো মানুষ তো ডাক্তারের কাছেও যেত না, তো সেটা তো বাড়িতেই হতো একটা বাচ্চাকে মা যদি একটা সন্তানকে দিত জন্ম তো সেটা বাড়িতেই হয়ে যেত তবুও কোন problem হতো না আর এখন এত ডাক্তারের মাঝখান দিয়েও কতটা problem হচ্ছে বলতো আগেকার যুগে তো কোনো বাচ্চাদের, কোনো problem ই ছিলনা তাই না? হ্যাঁ immunity power ই তো বাচ্চাদের সবথেকে বেশি থাকে তাদেরই নেই। সেটাই সেটাই সেটাই একদমই এবার মায়ের কাছ থেকেই তো বাচ্চারা মা যেমন মানে মা যেমন শিক্ষাটা দিবে বাচ্চা তেমন পাবে মা যেমন খাবে শক্তিটা তেমন পাবে তো মা যদি সবকিছু ভেজালি খায় না, তো বাচ্চার ও তো কিছু না কিছু শরীর খারাপের দিক থেকে বল সমস্যার দিক থেকে তো হবেই না। স্বাভাবিক সেগুলো খুব আহ এগুলো কমানো দরকার জানিস তো, এগুলো কমা দরকার ভালো একটা সুস্থ সমাজের জন্য এগুলো কমা দরকার। সেটাই, আমরা সমাজ নিয়ে দেখ এতটা ভাবি তো আমি যেটা বলছিলাম তুই এক কাজ কর তোর friend দের নিয়ে বলে আর group একটা বানা ঠিক আছে তো কমবেশী তাদের কে নিয়ে আমরা একটু আলোচনা করবো তাদের কি মতামত বা কে কে হতে চায়, তো যে যে হতে চায় তাদেরকে নিয়ে আমরা এগোবো এবং গাছ-টাছ নিয়ে সব জিনিস নিয়ে আমরা ভাববো family দের কেউ টানবো family দের কেউ ভালো ভাবে আরো বোঝাবো গাছটাকে নিয়ে, গাছ লাগানো নিয়ে, হ্যাঁ pollution টাকে কমানো নিয়ে তাদের কেউ নিয়ে বলবো যে একটা সালমান খান এর movie ছিল না? तुम तीन लोगों को help करो তুমি তিনজনকে সাহায্য করো, আমি তিনজনকে সাহায্য করি এরকম একটা ব্যাপার ধর, তো এই জিনিসগুলোকে মানে ধর কি বলতো আমরাও যদি এই তিনজন তিনজন করে বা দশ জন মিলে আরো দশ জনকে বলি যে গাছ লাগাও গাছ লাগাও বা pollution টা কমাও তো যদি তার মধ্যে পাঁচ জনও শুনে না, তো কিন্তু অনেক আস্তে আস্তে কমে যাবে বা বেড়ে যাবে গাছ লাগানো দিক থেকে pollution টাও কমে যাবে। স্বাভাবিক ঠিকই বলেছিস, যাই হো তে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

সেটাই একদম ঠিক বলেছিস, তো চল অনেক কথা বললাম নাকি তো এরকম একটা group করে তাহলে পাঠা। হ্যাঁ ঠিক আছে আমি group করে নিচ্ছি এখনই দারা। এখনই group করে আমাকে share কর আর friend দেরকে সবাইকে বল আর আমাকেও ইয়ে করিস হ্যাঁ মানে leader দিস তো আমিও আর কি friend দেরকে ভরে নেব তাহলে। ঠিক আছে আমি admin করে দেবো। ঠিক আছে বেশ তাহলে রাখি চল আর কাকিমাদেরকে খেয়াল রাখিস সবারই ভালোভাবে থাকিস তাহলে।

ঠিক আছে টাটা bye bye

হ্যাঁ এত recently দেখছি এখন সেই যারা ওই ঘুষ দিয়ে আরকি ঢুকেছিলো তাদেরই এখন উম হাটে হাটে হাড়ি ভাঙার মতন অবস্থা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে চাকরিকে তো জামাই পরে আবার divorce করার মানে জাতা অবস্থা আর কি

হম একদমই তাই তবে এখনো সেরকমভাবে মানুষ ওতে শিক্ষা নিচ্ছে না যতক্ষণ না মনে হয় নিজের সাথে কিছুক্ষন না কোনো ঘটনা ঘটছে মানুষ অন্যের দেখে শিক্ষা নেই না নিজের সাথে ঘটলে তবে ছেলেকে দেখে এখন ছেলেটাকে কি কেমন সেসব আহ দেখা দেখে অবশ্যই দেখে কিছু family অবশ্যই দেখে দেখে না বলবো না তবে সরকারি চাকরি tag টা কারোর একটা পিছনে লেগ গেলে তার পিছনে মনে হয় ছেলে মেয়ের অভাব হবে না না না আমি মানে যেকোনো একটা ছেলের পিছনে যদি সরকারি চাকরি চাকরির tag লেগে যাই তার যেমন মেয়ের অভাব হবে না সেরকম কোনো মেয়ের পিছনে সরকারি চাকরির tag লেগে গেলে তার পিছনেও ছেলের অভাব হবে না

হ্যাঁ হ্যাঁ নিশ্চই বলো একটু শুনি না না না bore হওয়ার কিচ্ছু নেই অবশ্যই বলো আমার ভালো লাগে এগুলো শুনতে

সেটা একদমই তাই ভালো বেশ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো actually এটা গল্পও নই মানে জীবনমুখী গল্পই বলা যেতে পারে আসলে বিভিন্ন বিষয় আলোচনা করতে গেলে এরকম অনেক ধরণের কিছু কিছু মনেও পরে এবং শুনতে বেশ ভালোও লাগে জিনিসগুলো আরকি সেটাই হচ্ছে কথা

হ্যাঁ নিশ্চই নিশ্চই পড়বো আমি

তুমি বেশ অনেক কিছু বেশ জানো দেখছি বেশ খুব ভালো লাগলো শুনে গল্প অনেক কিছুই জানো তুমি এখনকার দিনে এই সামান্য বা কে জানে

আসলে মানুষ এখন এইসব আহ জিনিসগুলি বোঝে না না তারা ভাগ্যের উপরই ছেড়ে দেয় সব যা ভাগ্যে যা হবে ভাগ্যে যা লেখা আছে তাই হবে কর্মটাই ভাগ্যে লেখা থাকে সেটাই তোমার কাজটাই ভাগ্য লিখবে

হ্যাঁ হ্যাঁ না অবশ্যই নই

ভাগ্য সেই সেটাই সেটাই সেটাকে কাজে সেটাকে কাজে লাগাতে হবে সে সেটাতে যে practice করে সেটাকে সাধনা করেই না করেছে সেটাই সেটাই সেটাই হচ্ছে কথা এটাই এখনকার দিনে মানুষ বোঝে না তালে তো ভালোই এসব বিষয়ে অনেক কিছুই জানা গেলো আজকে বেশ হ্যাঁ হ্যাঁ বেশ এরকম বেশ মাঝে মাঝে phone করে এসব আলোচনা হলে বেশ ভালোই লাগে

উম হম হম হম সেটাই ওটাই হয়ে গেছে এখন আসলে হ্যাঁ চলছে এটা দুবছর এখনো চলবে এখন দুবছর চলবে তারপর internship then placement দিয়ে তারপরে চাকরি একটা হ্যাঁ হ্যাঁ নিশ্চই আগে অবশ্যই হবে চলো ঠিক আছে বেশ ভালো হলো ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ বেশ কথা বলে ভালো লাগলো আজকে চলো ঠিক আছে bye উম হম

কি করে করবি? manage?